দেখো এখানে দেখা যাচ্ছে একটি রাস্তা এবং রাস্তার ধারে কেও খাবার বিক্রি করে।

যেটি দেখা যাচ্ছে একটি বড়ো ঘড়।

দেখো দোকানটি বেশ বড় দোকানটির ওপরে বেনার বেশ চওড়া এবং দরজাটিও দেখো পুরোই কাচের।

ও চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি লাইভ -এ ।

ওই চিত্রটিতে দেখা যাচ্ছে এটি একটি জঙ্গল। জঙ্গলে একটি লোক হাতে একটি ফুল নিয়ে ফটো তুলছে।